লাইট লাগানো আছে অনেক লাইট আছে |

অনুষ্ঠান সভা এখানে অনেকগুলো কাপ সাজানো আছে । দু সাইড -এ দুটো কাটুন অনেক বেলুন সাজানো আছে । একটা পিছনেতে বোর্ড টাইপের দেখা যাচ্ছে।

একটা ঝাউ গাছ আছে সবুজ সামনেতে রাস্তা |